এখানে দেখা যাচ্ছে এটি একটি কার্পেটের দোকান এবং সেখানে পা মোছার কার্পেট অনেক ধরনের নানা ধরনের দে-দেখা যা--

এবং যেখানে দেখা যাচ্ছে বাড়ির ভেতরে কিছু গা পালা বা কিছু ফুলের টবও রয়েছে।

এখানে দেখে মনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে।

একটি রাস্তা এবং রাস্তায় প্রচুর যানবাহন টোটো বাস অটো চলাচল করছে এবং রাস্তার সাইডে --